আমরা আগে দিয়ে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি বর্তমানে বিল্ডিং আগের দিকে অনেক গুলি সাইকেল মোটর সাইকেল পার্ক করা রয়েছে বিল্ডিং - টি সাদা কালার -এর এবং কয়েকটি এডভারটিসিমেন্ট দেওয়া আছে যেমন এইচ.ডি.এফ.সি হেলথ কেয়ার ই.ডি.এ ফ.সি হেল্‌থ কেয়ার ।

পার্কের এ পাশে হচ্ছে যেমন ছাতার মধ্যে একটি স্তম্ভ যেখানে-এ সে ইম বুসার জন্য সিট রয়েছে।

এবং ডান সাইড -এ রয়েছে অনেক গুলি বাইক যেগুলি সাধারণত তেল ভরতি করতে আসছে এবং কয়েকজন মানুষ কথা বার্তা করছে এবং আগের থেকে তারা এগিয়ে আ--